transient response of circuits এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এখানে আমি ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে expeyes junior interface সম্পর্কে জানতে হবে to হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website যান
প্রথমে circuit transient response সংজ্ঞায়িত করি
transient response হলধারক বা আবেশকে সঞ্চিত শক্তিতে circuit কিভাবে সাড়া দেয় ধারক বা আবেশকে সঞ্চিত শক্তি একটি রোধক দ্বারা মুক্ত করা যাবে
এখন rc circuit transient response ব্যাখ্যা করব
in পরীক্ষণে আমরা
এই পরীক্ষণ সম্পাদন করতে od11k রোধক দ্বারা a1 এর সাথে যুক্ত করা হয়
1uf a1 micro farad ধারক a1 এবং ground gnd এর মাঝে যুক্ত করা হয় এটি হল সার্কিট ডায়াগ্রাম
plot window ফলাফল দেখি
plot window experiments বোতামে টিপুন rc circuit চয়ন করুন
transient response of rc circuit এবং schematic windows খোলে schematic windows দেখায় rc circuit transient
transient response of rc circuit window 0 to 5v step বোতামে টিপুন step up ভোল্টেজ কার্ভ দেখায়
তারপর 5 to 0v step বোতামে টিপুন step down voltage curve দেখায়
calculate rc বোতামে টিপুন rc = 114 msec দেখায়
window পরিষ্কার করতে clear বোতামে টিপুন
cc charge বোতামে টিপুন 45 volts একটি অনুভূমিক trace দেখায়
এরপর আমরা দেখাবো
circuit আমরা 1k রোধক od1 in বদলে ccs we যুক্ত করব এটি হল circuit diagram
window পরিষ্কার করতে clear বোতামে টিপুন
cc charge বোতামে টিপুন ধারক জুড়ে voltage ঘাতকীয় উপায়ে বৃদ্ধি পায়
calculate rc বোতামে টিপুন rc এর value = 581 msec দেখায়
এখন rl circuit transient response ব্যাখ্যা করব
in পরীক্ষণে আমরা
in পরীক্ষণে
এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
plot window experiments বোতামে টিপুন rl circuit চয়ন করুন
transient response of rl circuit এবং schematic windows খোলে schematic windows rl circuit transient দেখায়
transient response of rl circuit window 0 to 5v step বোতামে টিপুন step up ভোল্টেজ কার্ভ দেখায়
5 to 0v step বোতামে টিপুন step down voltage curve দেখায়
ভ্যালু প্রদর্শন করতে calculate r/l বোতামে টিপুন
l/r value হল = 0083 msec milli second rind value হল = 529 ওহম
inductor value হল = 1276mh milli henry এখানে r হল রোধ l হল আবেশাঙ্ক এবং rind হল আবেশকের রোধ
একটি অনুশীলনী হিসেবে দুটি কুন্ডলী শ্রেণীতে জুড়ে rl circuit voltage curves plot করুন
এখন lcr circuit আন্ডার ডেম্পড discharge দেখবো
in পরীক্ষণে od1 একটি কুণ্ডলী দ্বারা a1 in সাথে যুক্ত
a1 একটি 01uf 01 micro farad ধারক দ্বারা gnd a1 সাথে যুক্ত এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
plot window experiments বোতামে টিপুন rlc discharge চয়ন করুন
eyes junior: rlc discharge window এবং schematic window খোলে schematic window rlc circuit transient দেখায়
eyes junior: rlc discharge window 5> 0v step বোতামে টিপুন step down voltage curve দেখায়
msec/div slider সরান এবং 5> 0v step বোতামে টিপুন under damped discharge curve দেখায়
ভ্যালু দেখতে fit বোতামে টিপুন রেসোন্যান্ট ফ্রিকোয়েন্সি = 138 khz এবং ড্যাম্পিং = 0300
অনুশীলনী হিসাবে একটি 2k রোধক দ্বারা lcr সার্কিটের ওভার ডেম্পড ডিসচার্জ প্লট করুন এটি হল সার্কিট ডায়াগ্রাম
এখন rc integration ব্যাখ্যা করব
in পরীক্ষণে আমরা একটি বর্গাকার তরঙ্গ ত্রিকোণীয় তরঙ্গে রূপান্তর করব
এখানে sqr21k রোধক দ্বারা a1 এর সাথে যুক্ত এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
plot window sqr2 কে 1000 hz এ set করুন sqr2 check box টিপুন
frequency slider সরান
তরঙ্গ adjust করতে msec/div slider সরান একটি বর্গাকার তরঙ্গ উৎপন্ন হয়
একই সংযোগে a1 1uf in micro farad ধারক দ্বারা gnd in সাথে যোগ করুন এটি হল circuit diagram
একটি ত্রিকোণীয় তরঙ্গ উৎপন্ন হয় rc সার্কিট integrated হলে বর্গাকার তরঙ্গ ত্রিকোণীয় তরঙ্গে রুপান্তরিত হয়
ত্রিকোণীয় তরঙ্গের grace plot দেখতে xmg বোতামে টিপুন
এখন rc ডিফারেন্সিয়েশন ব্যাখ্যা করব
in পরীক্ষণে আমরা বর্গাকার তরঙ্গ সরু spikes তরঙ্গে রূপান্তর করব
in পরীক্ষণে sqr2 1uf in micro farad ধারক দ্বারা a1 in সাথে যোগ করুন এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
একটি বর্গাকার তরঙ্গ উৎপন্ন হয়
একই সংযোগে a11k রোধক দ্বারা gnd in সাথে যোগ করুন এটি হল circuit diagram
plot window sqr2 কে 100 hz এ set করুন
তরঙ্গ adjust করতে msec/div slider সরান একটি সরু spikes তরঙ্গ উৎপন্ন হয়
rc ডিফারেনসিয়েট হলে একটি বর্গাকার তরঙ্গ একটি সরু spikes তরঙ্গে রুপান্তরিত হয়
grace plot দেখাতে xmg বোতামে টিপুন
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ